যদি ট্রেন সেদিন লেট থাকে তার জন্য থাকার ব্যবস্থা আছে।

দ্যাট ইজ গারমেন্ট এখানে যাবতীয় মেয়েদের মেয়েদের সব জায়গায়--

বর্ষাকালে-এ আমাদের এখানে সব কলকাতা টাউন -টাই আমরা খুব --